আর ওইদিকে একটা বড়-ও মাপের মাটির স্তম্ভ আছে।

আর এই প্রাচীরের সাইড -এ দেখা যাচ্ছে একটি ফুটবল -ও রাখা আছে।

এটা হচ্ছে বাস স্টেশন যেখানে মানুষ শুয়ে আছে। এখানে অনেক গুলো বাস রাখা আছে। আবার অনেক গুলো টেবিল আছে। যাতে মানুষ ভালোভাবে রেস্ট নিতে পারে।